এটা একটি সমুদ্র এখানে- ছয়টা বোট রয়েছে এখানে ছয়টা বোট রয়েছে বোট গুলোতে দুইজন করে আছে এরা বোট গুডো নিয়ে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে সবুজ গাছপালা রয়েছে।

এটা হলো এ .টি .এম । সামনে-এ দুইটা বোর্ড আছে । একটা বোর্ড নীল আর সবুজ আছে একটা সাদা আর নীল আছে ।একখানে অ্যা এখানে আমরা যাই উম কার্ড দিয়ে টাকা তুলি।

এখানে অনেক ধরনের বই পাওয়া যায় গল্পের।